দেখা যাচ্ছে এখানে অনেক জন মিলে একটি কাজ করছে। এর মানে একটি কোন কাঠ দিয়ে কোন কিছু তৈরি করছে কয়েকজন লোক রয়েছে কয়েকজন মিস্ত্রী রয়েছে একজন দেখছে।

সামনে একটি চেয়ার রয়েছে। পেছনে যিশুখ্রিষ্ট কে দেখা যাচ্ছে এবং চারপাশের দেওয়ালটাও যিশুখ্রিষ্টের ছবি দিয়ে --

এবং আয়নার দিক দিয়ে একটি ছেলে ভিডিও করছে দেখা যাচ্ছে মেয়ে গুলিকে নাচ সেখানো হচ্ছে দেখে বোঝা যাচ্ছে।

একটি স্তম্ভর মতো রয়েছে এবং সামনে একটি সোলার আ লাইট রয়েছে।

ষোড়শী থাকুরের ছবি রয়েছে তে বাড়িটির ওপরে-এ এবং কয়েকটি বাইক দাঁড়িয়ে রয়েছে দুতিনতে পোস্টার চারপাশে অনেকগুলো গাছপাল্লা রয়েছে পেছনে বড় একটি বিল্ডিং রয়ে --